এই ছবিটিতে দেখা যাচ্চে কয়েকটি ডিমের পাতায় ডিম বেঁধে রাখা হয়েছে।

সবিগুলির পাশে একটি দরজা আসে দরজাটি বন্ধ করা।

এই সবিটিতে দেখা যাচ্ছে সেটি একটি বাজার।

একানে প্লাস্টিকের হলু দেকা যাচ্চে।

দোকানের ভিতর অনেক মাল সামান রয়েছে।

দেওয়ালটিতে সাদা রঙ করা আছে।

নদীটির উপরে একটি বড় বিরিজ রয়েছে।

বোর্ডের ওপরে একটি ফ্যানও আছে।

এখানে একজন মহিলাও দাঁড়িয়ে আছেন একটি ছোট্ট শিশুকে নিয়ে।

ঘরের নীচ ফ্লোর করা আছে।

দুকানটিতে একটি মেয়ে দাঁড়িয়ে আচে--

ফারমটির আশেপাশে গাসপালা গরপুর ।

এই ছবিটিতে দেখা যাচ্ছে একটি দুকান ।

এই ছবিটিতে দেখতে পাচ্ছি এটা একটি ঔষধের দুকান।

এই ছবিটিতে দেখতে পাচ্ছি এটা একটি অফিসের ভিতর।

যরিদের পুশাক লাল ও হলুদ।

ছবিটিতে দেখতে পাচ্ছি কয়েকজন লোক দুটি ব্যানার নিয়ে দাঁড়িয়ে আছে।

ওদের পিছনে একটি বিল্ডিং রয়েছে।

সাইনবোর্ডটিতে বড় করে লেখা আছে এস_বি_আই ।

খাবারটির উপরে একটি পোস্টার লাগানো আছে।

নদীটির আশেপাশে অনেক গাছপালাও দেখা যাচ্ছে।

বিল্ডিংটির গেইটে বেলুন দিয়ে গেইট বানানো আছে।

লুমের সাইডে অনেক লাইট জ্বল জ্বলতেসে।

এখানে দেওয়ালে একটি লাইট লাগানো আছে।

বিল্ডিংটিতে কয়েকটি ফ্যান লাগানো আছে।

এই সবিটিতে দেখা যাচ্ছে এটা একটি মোটরসাইকেলের শ--

সেখানে চারটি মোটরসাইকেল রাখা আছে।

এখানে একটি ছাতিও দেখা যাচ্ছে।

গির্জারটির সামোনে অনেক লোক দাড়িয়ে আছে।

এই ছবিটিতে দেখতে পাচ্ছি এটা একটা খেলার ফিল্ড ।